এটা একটা টোটোর শোরুম । এখানে বিভিন্ন রকম টোটো আছে বিভিন্ন রকম কালার -এর। দুজন মানুষ আছে। এটা রাত্রে ও তোলা ছবি ।

এখানে একটি স্টেজের ডেকরেশন -এর কাজ হচ্ছে চারিদিকে ফুল সাজানো হচ্ছে।

একজন সিকিউরিটি গার্ড এবং একজন সাধারন মানুষ দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটি উপরে কাঁচ দিয়া সুসজ্জিত আছে এবং নিচে দুটি গাড়ি একটি চরচাকা দাড়িয়ে আছে।